উম হ্যাঁ sir দেখুন আপনি যখন branch যাবেন আপনার আহ আগের যে number টা ছিল ওই নাম্বার টা লাগবে এর আপনার কোনো একটা ID proof লাগবে sir okay এর আপনি আপনাদের যে passbook টা আছে আপনার আপনার bank এর

ওটা carry করবেন সাথে sir okay আসলে এই number টা যে আমার তো ওটাতো হারিয়ে গেছে তো আপনারা যদি কোনো massage পাঠান বা কিছু করলে ওটাতো আমি পাবো না এখন exactly sir সেই জন্যে আমি আপনাকে বললাম branch visit করতে because sir আমাদের যে উম এর মাধ্যমে number change আর mobile app আর মাধ্যমে যে number change process টা রয়েছে না তার মধ্যে sir পুরনো number টার উম পুরনো number এও OTP যায় actually okay sir তো এ গিয়ে কি হয় না কি card pin করলে card punch করলে তো আপনার কাছে ওখানে একটা option আসবে আহ registration বলে okay

করলে আপনাকে pin দেওয়ার জন্য ওখানে আহ বলবে তো pin দেবেন আপনি

option আসবে যে upload mobile number বলে নীল new number বলে

old number আর new number দুটোই দিতে হবে sir okay

টা দিয়ে আপনকে ওটা confirm করতে হবে তো confirm করার পর sir আপনার দুটো number এই OTP আশবে okay আহ

আর new number এও আপনার কাছে আপনার কাছে OTP আসবে ওই দুটো confirm করার পর sir

হবে five seven six seven six number এ ওটা validation এর জন্য তো এই procedure টা হয়ে যাওয়ার পর যখন আপনার ওটা validate হয়ে যাবে তার twenty four to forty eight hours এর মধ্যে sir আপনার number টা update হয়ে যাবে okay sir

যেটা portal এ visit করে আপনি যে ভাবে করতে পারবেন সেটা হচ্ছে আপনার portal এ যাওয়ার পর যে profile option টা আছে সেখানে personal details এ গিয়ে আপনি change number করলে আপনাকে সেখানে অবশ্য same procedure যে আপনাকে old নাম্বার দিতে হবে আর new number ও দিতে হবে okay তো এক্ষেত্রে দুটো number এই আপনার কাছে OTP যাবে আর সেটাও same procedure এ আপনাকে verify করে আবার আপনাকে ওই five seven six seven six number এ উম massage করতে হবে নতুন নাম্বার থেকে তাহলে গিয়ে sir ওটা validate হবে তো sir যেহেতু আপনি বললেন যে আপনার পুরনো নাম্বার টা আপনার কাছে নেই

provide করতে পারবেন না সেই কারনে আমি বললাম কি আপনাকে আপনার কোনো nearest branch এ visit করতে হবে ওখানে গিয়ে sir আপনি একটা from পাবেন আমাদের executive কে বললে যে আপনি number change করতে চান তো ওরা একটা from দেবে আপনাকে সে form টা আপনি fill up করবেন fill up করে জমা দেবেন sir আর জমা দেওয়ার সাথে সাথে আমাদের team থেকে ওটা আহ number change আরে জন্য request পাঠিয়ে দেওয়া হবে documents এর সাথে আপনার documents লাগবে সেগুলো xerox আর original copy র সাথে আপনি নিয়ে যাবেন

number টা change হয়ে যাবে sir okay তো সেই কারনে আমি আপনাকে বললাম কি sir branch visit করতে তো এটাই হচ্ছে reason sir actually

হ্যাঁ sir আপনার পাওয়া সম্ভব না মানে আপনি যদি উম হারিয়ে গিয়ে থাকে sir এখন procedure আছে কি আহ আপনি ওই নাম্বার টা আবার চালু করাতে পারেন উম i mean police station এ GD করে নাম্বার টা আপনি আবার অন্য SIM এ চালু করাতে পারেন এই রকম procedure হয় sir তো আপনি যদি try করতে পারেন তাহলে হয়তো আপনাকে branch এ যেতে হবেনা যদি আপনার branch অনেক দূরে হয় বাড়ি থেকে

যদি আপনি পেয়ে জান তো আপনি easily এটা উম থেকে বা আপনার application থেকে আপনি করে নিতে পারবেন sir ইয়ে আসলে আমার phone টা এই কয় দিন আগে drain এ মানে কয় দিন আগে বলতে কালকেই drain এ পড়ে গেছে

তার পরে তো আমি আসলে drain টা high drain ছিল তাই আমি আর খুঁজে মানে সম্ভবত তুলবো না মানে পাবো তো নাই ওখান থেকে

আপনাকে স্বাগত আপনাকে। হ্যাঁ, আমি আপনার উম দের ব্যাপারে অনেক অনেকদিন ধরে অ্যাঁ shopping করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের product প্রচণ্ড উল্টোপাল্টা আসছে। sorry ma'am আপনি আর একবার বলবেন, শুনতে পাচ্ছিনা আসলে আপনাকে, আপনার আওয়াজটা ঠিক আসছে না। বললাম যে আপনাদের এখানে আমি অনেকদিন ধরেই shopping করছি, কিন্তু আপনাদের product কেন এত উল্টোপাল্টা আসছে? উম দুঃখিত ma'am খুবই আপনার এই জন্য, অ্যাঁ কী হয়েছে ma'am আসলে একটু খুলে বলবেন সমস্যাটা? হ্যাঁ, আজকে তো মানে একটু limit অ্যাঁ limit cross করে গেছে সব কিছুর, অনেক দিন ধরেই দেখছি জামা আমি যদি pink colour এর dress order করি তো সেটা red colour এর আসছে। জামার design যদি অ্যাঁ full sleeve dress order করি তো সেটা sleeveless আসছে, যদি আমি অ্যাঁ আপনার ডি~ জামার design change হয়ে যাচ্ছে, জামার quality issue হচ্ছে, জামার size আলাদা হচ্ছে। এগুলো তো মেনে নেওয়া যায় না, আর আজকে তো চূড়ান্তই খারাপ জিনিস হয়ে গেছে, অ্যাঁ আপনি একটা ব~ আপনি আগে আমাকে একটা কথা বলুন তো nail cuter আর hair dryer এর মধ্যে difference রয়েছে? হ্যাঁ ma'am অবশ্যই রয়েছে। price এর difference রয়েছে? সে তো ma'am ওখানে show করা থাকবেই। না না আপনার মনে হয় যে একটা অ্যাঁ সব থেকে minimum price এর hair dryer আর সবথেকে costly nail cutter মোটা-মুটি অ্যাঁ equal হয় তা equivalent হয় price এ? ma'am price তো difference তো রয়েছেই ma'am । তালে hair dryer order করলে nail cuter কী করে আসতে পারে? আচ্ছা, আ~ আপনি তালে আজকে এইটা সমস্যা আপনার যে hair dryer order করেছেন, nail cutter দিয়েছে, তাই তো? আমি দেখছি ma'am একবার আপনার, ma'am আপনার ID টা একবার বলবেন ma'am please। কী বললেন? আপনার আই~ ID টা একবার দেবেন ma'am please।

আচ্ছা S দাসগুপ্তা, আচ্ছা , আচ্ছ আচ্ছা, উম ঠি~ ঠিক আছে ma'am। হ্যাঁ ma'am দেখতে পাচ্ছি আপনি গত সোম বারে আপনি এটা order করেছিলেন তাইতো? হ্যাঁ, একেতো ডে~ delivery যে এতদিন বাদে হল সেটাও মানে আমার কিছু বলার নেই। তারপরও কিনা এরকম মানে এরকম change তো আমি কোনো app এ দেখিনা, কোথাও কোনো app এ কোনোরকম কোনো ভুল product আসলো এরকম চূড়ান্ত ভুল তো কারোর হয়না। delivery তো ma'am এখানে পাঁচদিন পরেই দেখাচ্ছে, শুক্রবারে দিয়েছে আপনাকে। ma'am আমরা যেহেতু সাধারণত এই পাঁচ থেকে ছ'দিন ওই time দেওয়াই থাকে। আমি এখানকার prime member, আমার জন্যতো সেটা নয়। ও স~ sorry ma'am, তাহলে খুবই দুঃখিত, হ্যাঁ আপনার এখানে show করছে, sorry ma'am আমারই ভুল সেটা। অ্যাঁ, আচ্ছা ma'am আমি একবার দেখে নিচ্ছি আপনার status গুলো, আচ্ছা।

খুবই দুঃখিত ma'am আপনার জন্য, এই সমস্যার জন্য। আমি দেখে নিচ্ছি অ্যাঁ আপনার product details গুলো আরেকবার। অ্যাঁ ma'am এর আগে আপনি একবার lipstick order করেছিলেন তাইতো ? lipstick bundle একটা। সেটা নিয়ে আর কথাই বলবেন না, কারণ একটা brand এর order করেছিলাম আর একটা brand এর এসছিল। তো ma'am তাহলে আপনি এখন কি এটা refund করতে চাইছেন নাকি return করতে চাইছেন? না আমি আপনার কাছে উত্তর চাইছি, তারপর তো return, refund এর প্রশ্ন উঠছে। এই এতদিন ধরে এতগুলো problem আমি face করছি আমি এইগুলোর জবাব চাই। অ্যাঁ আসলে ma'am অনেক

কোন excuse দেবেন না, আপনারা response, আপনাদের এই irresponsibility র জন্য মানে আপনার এই সমস্ত সমস্যা গুলোর জন্য responsible । আপনারা answerable আমাদের কাছে, আপনি উত্তর দিন। হ্যাঁ ma'am সেটাই বলছি, অ্যাঁ আসলে অনেক সময় ma'am packaging এর সমস্যা হয়ে থাকে তো যেহেতু অনেক product থাকে ma'am, হ~ যেটা হওয়ার কথাও না, অনেক লোকই আছে আমাদের তাও অনেক সময় হয়ে যায় মানে ভুল বশত অ্যাঁ।

খুবই দুঃখিত ma'am আপনার এই সমস্যার জন্য, বুঝতে পারছি আপনার অসুবিধাটা আমি। খুব rare হয় কিন্তু আপনার সাথে এত বার হয়েছে আমি এটা নিয়ে ভাবছি ma'am,

আমার সাথে হয়েছে এটা আপনাকে কে বলল শুধু আমার সাথে হয়েছে ? এরম problem অনেকেরই face করা, face করতে হয় অনেককেই, কিন্তু আপানদের তো customer ID ওখানে দেওয়া নেই, মানে এটাও খুব unique ব্যাপার, আপনাদের সত্যি খুব unique অ্যাঁ আপনাদের স~ মানে unique company আপনাদের সত্যি। সেখানে কোনরকম customer দের helpline নেই, কিচ্ছু নেই।

খুঁজে Google করে বার করা, তাতেও অ্যাঁ তাই জন্য কেও যোগাযোগ করতে পারেনা, তাতেও আমার যে দুই বন্ধু দু'দিন ধরে এই ওরাও যে problem face করেছে, তাদের সাথে আমি কথা বলেছি, দু'দিন ধরে তারা phone করে আপনাদের পাইনি। আমি তো বলব আ~ আ~ i am the lucky person, যে আমি আপনাদের phone করে পেলাম। website এ তো ma'am দেওয়া আছে আমাদের helpline number টা। না নেই, আপনি ভালো করে দেখুন। হুম আছেনা, আপনি একনার app টা on করুন, open করুন। একটা email ID দেওয়া আছে, কোনো contact number দেওয়া নেই।

কোন response আসেনা। valueless email ID আপনি ma'am last ওই email টা কবে করেছিলেন এই সন্মন্ধে?

গতকাল, হ্যাঁ ma'am আমরা পেয়েছি এখানে একটা। ওটাও আপনার কোনো response করার প্রয়া~ প্রয়োজন মনে করেননি। স্বাভাবিক কেনো করবেন, আপাদের তো কোন দায় নেই, কেনো কো।

তো আমি তো আপনার ম্যা~ ও email এর reply এর জন্য বসে নেই না, আমার সমস্যাটা কোথায়! হ্যাঁ ভু~ আপনাদের কোনো দোষ নেই, দোষটা আমাদের। কী দোষ বলুন তো? কারণ আপনাদের এই product এর size issue, colour issue, quality issue, even though brand issue, এমনকি আপনার অ্যাঁ design issue। সমস্ত কিছু হওয়ার পর ও আপানারাদের এখানে আবার সেই বোকার মতন order দেওয়া। আমাদের মতো বোকা কে আছে বলুন? আমরা খুবই দুঃখিত আপনার এই সমস্যার জন্য, আমরা দেখছি এই ব্যাপার নিয়ে আমরা কী করতে পারি।

ধরা dialogue আপনারা দুঃখিত হন আপনারা, দেখেন। কিন্তু আপনাদের দেখার পরেও কোনো ফলাফল আসেনা, এটাই হচ্ছে আমাদের দুঃখের জায়গা।

আসলে আমরা তো direct গিয়ে তাদের গিয়ে বলতে পারবোনা, আমরা senior কে বলি, তারা যে ব্যাপার গুলো চা~ check করে

senior দের বলুন যে এরকম ভাবে কাজ তো চলতে পারেনা না, এই জিনিষটা, এই problem টা হবে কেনো? আমিতো তাও আপনাদের ওই তিন মাস ধরে আপনাদের app টা use করছি। আমি আগে জানতাম না, আমার সাথে কথা হয়নি, আমি recent একজনের কাছ থেকে জানতে পারলাম, তারপরে আমি বন্ধ করলাম, সে দু'বছর ধরে আপনাদের app use করছে।

তিনি এতটাই বয়স্ক মানুষ, তিনি ক্যা~ আপনি এখন বলতে পারেন যে দু'বছর ধরে use করছে তো বিরক্ত হয়ে ছেড়ে দেননি কেনো, যার সাথে কথা হয়েছে তিনি একজন aged person, এবং তার অ্যাঁ তার বাড়িতে তার কোনো তার ছেলে মেয়ে যারা আছে আরকি young generation, কেও তাদের সঙ্গে থাকেনা। তাকে এই একটা জিনিসই সে শিখিয়ে দিয়ে যেতে পেরেছে, আপনি জানেন বয়স্কদের কেরকম তারা use করতে পারেনা সব কিছু। তো আপনাদের সাথেই সে সেটাই আপনার ওনাদের কাছে ওটা friendly হয়েগেছে। উনি ওটাই আব~ ওনার কাছে user friendly লাগে, মানে উনি অন্য কোনো app use করতে পারেন না। তাই ওনার হাত-পা বাঁধা, যতক্ষণ না দু~ বিগত দু'বছর covid এর জন্য বলুন, বিভিন্ন কারণে বলুন তার বাড়ি থেকে কেও আসতে পারেনি। এবং যারা দে~ take care করে তারা তো এত কিছু পারেনা না। তারা পারলে তো হয়ে যেত, সুতরাং তাইজন্য অ করতে পারেনি, কারণ take care করতে যিনি আসেন তিনিও একজন অ্যাঁ বেশ বয়স্ক মহিলা। আর তিনি তো তার আমার কাছে তো ওরম smart phone বা অন্য কিছু নেই যে তিনি তো এটা use করতে পারেন না। সত্যি কথা বলতে গেলে অ্যাঁ তিনি অ্যাঁ লেখা গুলো তার পোড়তেও অসুবিধা হয়, তিনি এতদূর জানেন না। তো তাই জন্য ওনার খুব অসুবিধা হয় তাই উনিও অনাকে help করতে পারেন না। সুতরাং এই ধরনের বয়স্ক মানুষগুলো যারা আপনাদের ওপর depend করে আছে

সেই মানুষটার কীরকম horsemint আপনি বুঝুন, দু'বছর ধরে সে face করে যাচ্ছে। আপনা~ এবং হ্যাঁ আপনাকে আরেকটা good news দি আমি আজকে আপ~ আমরা আজ সবাই মিলে যারা ঠিক করলাম যে আপনাদের app আর use করবো না তারা আপনাদের last phone টা আজকে করলাম, এবং সেই কারণেই অনাকেও আমি আমি সেই recent যেদিন আমার সঙ্গে দেখা হল আমি ওনাকে নতুন app এর ব্যাবস্থা করে দিয়েসছি, ওনাকে আমি শিখিয়ে দিয়েছি। একটু সময় লাগবে, বয়স্ক মানুষ তো handle করতে কিন্তু ঠিক পেরে যাবে। at least এই রকম বাজে problem face করতে হবেনা, যে hair dryer order করলে nail cutter বাড়িতে আসে। খুবই দুঃখিত ma'am তা বলে আপনারা, ঠিক আছে আপনাদেরই personal আপনারা। আমাদের আসলে ma'am একটা process থাকে মানে complain প্রতিটা complain এর পর পনেরো থেকে কুড়ি দিন নেওয়া হয় সেটাকে check করার জন্য,

অ্যাঁ কিন্তু একটা জিনিস নিশ্চয় আপনি মানবেন যে complain নেওয়ার পর পনেরো থেকে কুড়ি দিন processing লাগে তা এবার সেই processing এর জন্য complain টা নিতে হয়। হ্যাঁ ma'am অবশ্যই নিতে হয়। আজ্ঞে আপনি বলতে পারেন যে আমিতো complain নিচ্ছি, কিন্তু তাহলে অ্যাঁ এতদিন ধরে যে complain গুলো জমা হয়ে আছে সেই complain গুলো কে নেবে? যেগুলো আপনাদের ও কোনোরকম contact number না থাকাই কেও contact করতে পারেনি, mail করলে তার response আসেনি, তার দায় কার? আমাদের ? ma'am phone তো আমরা receive করি but জানিনা আপনার সাথে, আপনার সাথে এই এরকম ভাবে মানে দূরব্যাবহার কেন হল আমি বুঝতে পারছিনা এখন পর্যন্ত।

তো আপনাদের নেই, আপনারা receive করেন বলছেন কাকে?

সেটা তো এই দু'দিন ধরে এতো এতো দিন ধরে খুঁজছি, এতদিন ধরে কিন্তু website এ আপনাদের কোনো আমি অ্যাঁ contact number show করেনি। এই দু'দিন হল website এ দু-একটা contact number show করছে।

এই দুদিনের মধ্যে আমি আজকেই কলেপ~ call এ পেলাম, এতদিন ধরে আমরা কেও call এ পাইনি আপনাকে, আপনাদেরকে sorry। আর সত্যি কথা বলতে গেলে আপনাদের যে অ্যাঁ প্রত্যেকের তো app এর মধ্যে যে একটা helpline number থাকবে, কোন প্রশ্নই ওঠেনা আপনাদের সেসব রাখার কী দরকার বলুন।

দু'বছর ধরে চলছে নতুন app! দু'বছর না আরাই বছর sorry। দুঃখিত ma'am আমাদের সমস্যার জন্য আমরা দেখছি ব্যাপার গুলো। মানে এখনও চলছে, এখনও আপনাদেরকে ভ~ ভরসা করছে কা~ customer রা এটাই বোধহয় অ্যাঁ মানে আপনাদের সৌভাগ্য আর আমাদের দুর্ভাগ্য। আসলে ma'am technical team আমাদের কাছে যা আছে সেটা হয়তো পর্যাপ্ত পরছে না, আমরা দেখছি সেই ব্যাপারটা নিয়ে। দেখছি আমরা ma'am যে আপনাদের সমস্যা যতটা পারবো মেটাবার চেষ্টা করব এবার থেকে আমরা।

তার হয়তো বাড়িতে সেই dress টার জন্য অন্য কোনো jeans সে use করছে, তার colour টা ওখানে গিয়ে সমস্যা হচ্ছে। সেটা আপনাদের যদিও কোনো অসুবিধা নেই, সেওটা নিয়ে আপনাদের কী। size issue হলে আপনি বুঝতে পারছেন! এক~ একটা মানুষ small size order করে কীকরে triple XL size আসে সেখানে তার বাড়িতে? এটা কি joke? মজা? দুঃখিত ma'am আপনার এই সমস্যার জন্য সত্যি।

কোনো মানুষ যে sleeveless পরেনা সে three quarter হাতা বা আপনার full sleeve dress order করলে তার sleeveless আসছে। এগুলো কি joke?

and lipstick এর brand change হয়ে যাচ্ছে, branded lipstick order করলে সস্তার lipstick, আর সস্তা বললে কথাটা ভুল হবে, কথাটা ভীষণ illogical শোনাচ্ছে, কিন্তু খারাপ quality র lipstick আসছে। এবং সস্তা কথাটা mention করার কারণ আমার এইটাই যে brand এর lipstick যেটা হচ্ছে সেটার price অনেক বেশি, সুতরাং আমি কেনো আমার পয়সা গুলো কোথায় যাবে? আপনি দিচ্ছেন অন্য brand এর যেটার দাম কম। আমার সেই টাকাটা কোথায় যাবে? এতদিন ধরে কত টাকা loss হয়ে গেছে।

যাকে পাঠাবো সে তো আমাকে বলবে না নিশ্চয় যে এরকম এরম এসছে। জিনিস গুলো আমি অনেক পরে জানতে পেরেছি যখন আমার আর কিছু করনীয় নেই। আর আজকে আমার নিজের product এর ক্ষেত্রে এই situation টা হল বলে আমি এতটা step নিতে পারলাম। খুবই দুঃখিত ma'am আপনার এই সমস্যার । আপনি এই বলতে থাকুন এইসবই, আর আমার কিছু বলার নেই কান আপনাদের ক~ মানে আপনাদের এখানে ওই আপনি website গুলো আপনারা বন্ধ করে দিন আমি এটাই বলব। অ্যাঁ এভাবে harass করবেন না মানুষকে।

আমি স্নেহা রায় বলছি, আমি আজকে retail এর ব্যাপারে কিছু বলতে চাই। আ retail হল একটি ব্যবসা যেখানে ভোক্তাদের কাছে নিজস্ব ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা বিক্রয় করে একটি খুচরো লেনদেনের অল্প পরিমাণে পণ্য আমরা কিনতে পারি যেটা পাইকারি রেটে বিক্রি করা হয়। খুচরো লেনদেন অনলাইন লেনদেনের থেকে আর আলাদা সেটা দুটোকে আমরা একসাথে। mix করতে পারব না, বিভ্রান্ত করা উচিত না। দুটোকেই অন্য একটি একক বিন্দু থেকে সরাসরি আরেকটি ভোক্তাদের কাছে শেষ ব্যবহারকারীদের জন্য বিক্রি করা আবশ্যক। এক খুচরো বিক্রেতা হল একজন ব্যক্তি বা ব্যবসা যেখান থেকে আপনি পণ্য ক্রয়

বিক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করে। পণ্যগুলো ভক্তদের বা ভক্তাদের কাছে অল্প পরিমাণে বিক্রি করেন। আমি Retail এর ব্যাপারে এইটুকুই বলতে চাই। আর কিছু বলতে চাই না।

হম good morning madam, আপনাকে স্বাগত, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ আমি আজকে সকাল বেলায় একটা payment করেছি. সেই payment টা যাকে করেছে সে বলছে যে~ recieve হয়েনি, তো

অথচ আমার এখান থেকে paid দেখাচ্ছে. আর এই issue টা সুধু আজগেই যে হচ্ছে টা নয়ে এই issue টা গত সপ্তাহে মানে বিগত সাতদিন ধরে face করছি এরকম problem কেন হবে? আচ্ছা আচ্ছা, তো mam আমি এক~ দু minute নিচ্ছি আপনার জন্য একটু check করেনি আপনার status টা কি আছে, আপনাকে একটু hold এ রাখতে পারি mam?

আচ্ছা, ধন্যবাদ mam একটু hold এ থাকার জন্য আ আপনার নামটা mam সোহিনী তাইতো?

আচ্ছা mam surname টা উম বলবেন একবার

দাসগুপ্ত আচ্ছা, আপনার mam ইয়ে number টা এটাই তো আপনি যেই number দিয়ে phone করছেন?

আচ্ছা number টা একবার correction করুন মানে confirm করবেন mam

হ্যাঁ তো আপনার অ্যাঁ ওখানে দেখাচ্ছে যে কিছু payment অ্যাঁ pause হয়ে গেছে ঠিক আছে মানে বিভিন্ন ক্ষেত্রে আজকের তো অন~ আলাদাই বেপার, তো payment pause হয়ে গেছে দেখাচ্ছে যে কদিনের মধ্যে payment টা fail হলে চলে আসবে

সেই ক্ষেত্রে payment টা সেই যে payment failed দেখালো সেটা আর আমার account এ জমা হচ্ছে না, এবং failed না দেখালেও দীর্ঘকাল ধরে সুধু payment processing ই দেখিয়ে যাচ্ছে তো এই জিনিসটা আমাকে কেন face করতে হবে আমার তো emergency থাকতেই পারে payment এর ক্ষেত্রে না? হ্যাঁ সে~ সে~ দুক্ষিত mam আপনার এই problem এর জন্য, আসলে mam একটু confirmation করছি

হবেনা না, আমার সমস্যা টা তো মি~ মিটছে না হ্যাঁ স~ সে ঠিক mam, আমি আসলে ইটা জিগেষ করতে অইচি mam আপনার phone এর signal ঠিক আছে তো আপনি যে~ payment টা করছেন যখন?